একটা দিন extra হাতে রাখাটা ভালো কারণ বলা যায়না গিয়ে হয়তো ইচ্ছাই হলোনা ফেরার, আমার তো আগের বার গিয়ে ফিরতেই ইচ্ছা হচ্ছিলো না, মনে হচ্ছিলো ওখানেই থেকে যাই

Hindi

যাইহোক তুই তাহলে দেখে নে day তা কি হচ্ছে আমাকে জানিয়ে booking তা করে নে ঠিক আছে আমি তাহলে আ~ booking টা করে রাখবো আর তার সাথে তোকে উনাদের যে website তা আছে, আমি website এর লিংক টাও তোকে পাঠাবো সেক্ষেত্রে তুইও খানিকটা দেখে নিতে পারিস আর বকখালির কিছু ছবি আছে আমার কাছে সেইগুলাও নাহলে পাঠিয়ে রাখবো তাহলে দেখে ভালো লাগবে, কোথাও যাওয়ার আগে সেটাকে দেখলে আরো বেশি ইন্টারেস্ট জাগবে তোর হ্যাঁ তাহলে তো খুবই ভালো হয়। তোর তোলা ঐগুলো দেখলে বুজতে পারবো। ওই net মানে internet থেকে ঠিক বোঝা যায় না

হ্যাঁ তাহলে internet থেকে না আমার নিজের তোলা ছবি আমি তোকে পাঠাবো

just দেখেই রাখিস আর booking টা আমি করে নিবো আর website টা পাঠিয়ে রাখছি সেই মতো কথা বলে নিবো, ঠিক আছে?

চল তাহলে তুই এইগুলো করে আমাকে phone করিস হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে OK

এই চলছে রে তুই কেমন আছিস আর বোলো না এইতো সেদিনকে একটা বন্ধু hospitalized হলো ওকেই দেখতে গেছিলাম

ও আচ্ছা আচ্ছা তা এখন সে ঠিক আছে? হ্যাঁ এখন মোটামুটি আছি। doctor এখন junk food totally বারণ করে দিয়েছে বলেছে খেতে না junk food তো আমিও খাই কিন্তু তাতে আমার কোন কিছুই হয়নি আমি সব রকম খাবার দাবারই junk food টা একটু বেশি খাই না সব রকম খাবার-দাবারের সঙ্গে এই junk food টা খাওয়াটা বাইরের খাবার খাওয়াটা কিন্তু একদমই আমাদের শরীরের পক্ষে ভালো না দেখ তুই নিজে প্রমাণ পাচ্ছিস তোর এই রকম একটা বন্ধুর এইভাবে শরীর খারাপ হলো তোকে তো আমি বারবার বলি তুই যখন বাইরে যাস এত পরিমানে তুই বাইরের খাবার দাবার খাস বাইরের খাবার-দাবার বেশি খাবি না। খাবি অল্প পরিমাণে খাবি বাইরের খাবার দাবার খাবার একটা ইচ্ছা থাকে তোরও ইচ্ছা হয় যে প্রচুর পরিমাণে বাইরের খাবার খাই বা কিছু কিন্তু এইভাবে খাবার দাবার খাওয়াটা ঠিক নয় জানিস তো যতটা চেষ্টা করবি বাড়ির খাবার খাওয়ারই চেষ্টা করবি কোন অনুষ্ঠান সেরকম পরিস্থিতি থাকলে বাইরের খাবার আমাদের খেতেই হয় কিছু তো করার নেই আমি খাই ঠিকই কিন্তু অত পরিমানে খাই না মানে একটা limit থাকে বাইরের খাবার বলতে momo খাই momo টা তো steam করা থাকে ওটাতে তো তেলের কোন ব্যাপার নেই হ্যাঁ steam momo তো সবসময় খায় না বল আর সেটা ধর বাইরের বানানো তুই তো দেখছিস না যে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেগুলো বানানো হচ্ছে কি হচ্ছে না এই জন্য চেষ্টা করবি ঘরের খাবার দাবার খেতে ঘরের সবজি তরকারি যে রকম যেকোনো ধরনের ধর ঋতুতে যে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় সেই সবগুলোই আমাদের শরীরের পক্ষে দরকার আজকে যেকোনো ধরনের শাকসবজি বল ফলমূল বল তো কিছুতেই আমাদের প্রচুর পরিমাণে Protein carbohydrate এগুলো থাকে এগুলো সবার শরীরের জন্যই দরকার ফলের মধ্যে কত পরিমান fibre থাকে সেগুলোও তুই জানিস

ভাজাই বল এটা বাইরের খাবার মানে? তুমি দেখতে পাচ্ছিস না ওটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বানানো হচ্ছে কি হচ্ছে না এটা আমাদের শরীরের জন্য কখনোই ভালো না হ্যাঁ but আমি healthy food ও খাই healthy food এর মধ্যে যেরকম নানান রকমের শাক-সবজি তারপর নানান রকম এখন গ্রীষ্মকালে যেমন আমের শরবত হোক এগুলোতো খাবার দাবারের মধ্যে পড়ে but মানে চেষ্টা করছি এখন ধীরে ধীরে সব খাবার দাবারের নিয়ম গুলো পাল্টানোর বাড়িতে ভাত ডাল যেগুলো খেলে শরীরে লাগবে শরীরের শক্তি তৈরি হবে এমনিই নিজের শরীরটা fast food র জন্য বলো বা junk food র জন্য বলো শরীর খারাপ হচ্ছে ঠিকই কিন্তু fast food এ তো taste টা বেশি না স্বাদ ভালো লাগে বলে fast food টা খেয়ে ফেলি but বলছি না তাই বলে যে healthy food খারাপ বা healthy food খাওয়া উচিত না healthy food ও ভালো কিন্তু আমি fast food টা বেশি prefer করি শোন গরমের মধ্যে তুই যে বলছিস তোর গরমের শরীর খারাপ লাগছে বা কিছু তুই যদি বাড়িতে কখনো থাকিস বাড়ি থেকে আসার সময় তুই নিজের bottle এ একটুখানি ধর নুন চিনির জল মিশিয়ে নিয়ে আসলি সেটাও তোর শরীরের পক্ষে ভালো তুই এখন office যাচ্ছিস তো

তো তখন যখন যাস তখন মাঝেমধ্যে আমি cold drinks খাই cold drinks thumbs up sprite এগুলো খাই সেই তো তুই সেই আবার বাইরের খাবার খাচ্ছিস তোর বাইরের খাবার খেলে পারে automatically তোর শরীরে তো খারাপ হবেই যতটা পারবি চেষ্টা করবি ঘর থেকে বানিয়ে নিয়ে আসতে তুমি যদি মনে করিস ঘরে কাঁচা আমকে ভালো করে পুড়িয়ে তারপর তার শরবত বানিয়ে bottle এ করে নিয়ে আসলি বা তুই কোন কোন দিন চিনির জল বা লেবু জল বা ধর রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেক ডাবওয়ালাদের দেখেছিস সেই ডাবের শরবত খেতে পারিস আখের রস খেতে পারিস এগুলো শরীরের জন্য খুব ভালো যতটা সম্ভব এগুলো খাবি তাহলে দেখবি শরীর অনেক ঠান্ডা থাকবে পেট ভালো থাকবে এখন গরম মানেই তো জানিস শরীরের যত জল কমে যায় তোর জল কমে গেলে আমাদের শরীর অনেক খারাপ হয়ে যাবে চেষ্টা করবি যতটা পারবি ঘর থেকে কিছু বানিয়ে নিয়ে এসে বা কোন ধরনের এই জাতীয় জিনিস হাওয়া একদম উচিত না। যতটা পারবি এগুলো দূরে রাখার চেষ্টা করবি কারণ এগুলোতে প্রচুর fat ও থাকে

ওটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বানানো হচ্ছে তুই নিজে হাতে সেটাকে ভালো করে বানিয়ে নিয়ে আসতে পারছি তো যতটা চেষ্টা করবে ঘরের খাবার খাওয়ার বাইরের খাবার খাবি অল্প খাবি Cold drinks খেলি কখনো যদি ধর একান্ত তোর বাইরে প্রচুর পরিমাণে তেষ্টা পাচ্ছে কিন্তু তোর কাছে ঘরের বানানো জিনিসটা নেই তখন তুই কিনে খেলি সেটাতে কোন অসুবিধা নেই মানে আমি limited পরিমান মতনই খাইঅতিরিক্ত খেয়ে ফেলি না কারণ আ cold drinks ওর শরীরের জন্য খুব একটা ভালো না সেটা আমি শুনেওছি দেখেওছি আমার বন্ধু এখন hospitalized এখন ওই ওদের ওকে পুরোপুরি বাইরের খাবার খাওয়া বারণ করে দিয়েছে ধীরে ধীরে চেষ্টা করছে একবারে তো হয় না ধীরে ধীরে এখন শাকসব্জি খেতে হবে আমার তো তুই দেখেছিস যে কতটা healthy তো আমি doctor দেখানোর পর আমাকে ডাক্তারও বলেছিল যে চেষ্টা করবে তুমি যাতে কম তেল কম মশলার খাবার খাও সবসময় তো সম্ভব না সবসময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু খেতে তো হবেই

সবসময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু দেখ খেতে তো হবেই যখন আমাকে শরীর ঠিক রাখতে গেলে আমাকে খেতেই হবে যদি আমাকে শরীর ভালো রাখতে হয় তাহলে আমাকে এইগুলো maintain করে চলতেই হবে যদি আমি চাই যে আমি healthy খাবার খাবোতাহলে আমাকে ঘর থেকেই

জমানো তেল দিয়েও অনেক ধরনের snacks বানানো হয় অনেক কিছু করা হয় তাই জন্য যতটা পারি যতটা পারি আমি চেষ্টা করছি জানিস তো যে আমি একদম যত কম তেলে রান্না করা হয় খাবার সেদ্ধ করে নিয়ে কোন মতে ধর সোমবার দিয়ে দি সেই সোমবার দেওয়া খাবারই খাবার চেষ্টা করি একদম অল্প তেলে না হলে পারলে অল্প করে যেগুলিতে ধর মোটা হয় না যেসব জিনিসে সেই গুলোকে নিয়ে আমি তুমি কি diet করছো এখন হ্যা হ্যা মানে কি বলত diet এত অনেক কিছু restriction থাকে যেমন অনেক কিছু বারণ থাকে তা তুমি কিভাবে করছ healthy food বলতে আমরা যেরম জানি ভাত-মাছ-মাংস সবেতেই protein পাওয়া যায় সব কিছু খেলেই শরীর healthy থাকে কিন্তু diet এ তো সেই জিনিসটা হয় না খালি মাংসতে তুমি diet করবে ভাত ফাতও তো খেতে হবেনা হলে তো শরীর এমনিতেই দুর্বল হয়ে যাবে না না আমি তো শুধু মাংস খাই না মাংস খাওয়ার সাথে সাথে ধর একটুখানি ডালিয়া খাই একটুখানি oats খাই সেগুলো দিয়ে ধর আমি যে ভাতটাকে যতটা পারি একটু কম করে নিয়ে বাকি খাবারগুলো যেরকম ধর একটু ডাল খেলাম একটু সবজি বেশি করে খেয়ে নিলাম এগুলো দিয়ে আমি আমার খাবারটাকে পোষানোর চেষ্টা করি যতটা পারি যে এইগুলোর থেকে আমাকে পেটটা তো ভরতেই হবে না পেট ভরলে আমি আমার বাকি কাজবাজ গুলো কি করে করব খাবার না খেতে পারলে আমরা শরীর চালাতে পারব না না সেই জন্য নিজেদের সমস্ত কিছু করতে গেলে আমাদের খাওয়া দাওয়া করতে হবে এবার আমি চেষ্টা করছি কি বলতো বাড়িতে বানিয়ে যতটা খাওয়া যায় কারণ বাইরের সব থেকে যেটা আমার কি মনে হয় ওই বাইরের তেল কতদিন ধরে ওই একই তেলে রান্নাবান্না হয় সেই তেলগুলো বারবার করে একই তেলে

মা যা রান্না করে দেয় যেমন ভাত ডাল normal যা বাড়িতে রান্নাবান্না হয় সেগুলো তো খাই মাঝে মধ্যে একটু fast food হয়ে যায় যেমন আমার একটা খুব বাজে অভ্যাস বলতে পারো ওইটা আছে যে অল্প পরিমাণেই junk food খাব কিন্তু সব জায়গা থেকে একটু একটু করে test করব সমস্ত কিছু তাতে তো পেটে effect পড়ার কোন ব্যাপার নেই হ্যাঁ limit টা একটু অতিরিক্ত না খেলেই

জানি একটু সময় সাপেক্ষ ব্যাপার ওগুলো ওগুলো ঘরে বানাতে গেলে অনেকটা সময় লাগে ঘরে বানিয়ে খাওয়ার চেষ্টা করবি এখন তো ধর যা আমাদের উন্নতি হয়ে গেছে তুই একটা দোকানে গিয়ে দাঁড়ালে বাড়ির সব ধরনের জিনিস পাবি কোন জিনিস নেই যেটা এখন পাওয়া যায় না আমরা চা খাবার restaurant এ গিয়ে খাই সেই খাবারগুলো ঘরে বানাতে গেলে উপকরণ দরকার সমস্ত উপকরণ তুই দোকানেই কিনতে পেয়ে যাবি এখন আবার frozen fruit ও বেরিয়ে গেছে যেগুলো shopping mall এ পাওয়া যায় তো ওইগুলো কেউ কি junk food র মধ্যে ফেলব এগুলো রান্না করা না না বাড়িতে তেলেই রান্না করছি fresh তেলেই তো ভেজে ফেলছি না কিন্তু দেখ ওইগুলো তো বহুদিন ধরে কোথাও রাখা রয়েছে তার মধ্যে তার মানে তার ভিতরে কিছু এমন ওষুধ দেওয়া রয়েছে যেটা দিয়ে তাকে অতদিন তাকে ভালো রাখা যায় সেই জিনিসটা খেতে গেলে অবশ্যই সেটাও আমাদের শরীরের ভেতর ক্ষতি করতে পারে সেই একই জিনিস এখন তো ধর উন্নতি করে গেছে প্রচুর অন্য কোন mobile থেকে কোন কোন জায়গায় গিয়ে দেখে নে কি কি কোথায় পাওয়া যায় সেইগুলোকে নিয়ে এসে নিজে ঘরে সেগুলোকে বানানোর চেষ্টা কর হ্যা সেটা মানে আমার মাও এখন ধীরে ধীরে করছে কিছু শাক-সবজির যেমন পুঁইশাক হোক পালং শাক এই সমস্ত কিছু গাছ ফাজ লাগিয়ে বাড়িতেই করছে কারণ shopping mall এ তে ওতো এখন শাকসবজি গুলো অনেক দিন ধরে store করা থাকে তো সেইগুলোর জন্য তো সেইগুলোও তো ক্ষতিকর নিশ্চয়ই কোন chemical দেওয়া আছে বা কোন ওষুধ দেওয়া আছে ওই জন্য এতদিন সেগুলো ভালো থাকছে

সমস্ত কিছুই যাতে শরীরে অতিরিক্ত পরিমাণে না দেয় অতিরিক্ত ক্ষতি না করে ফেলে শরীরের খাবার-দাবারের উপরেরই তো আমরা থাকি তা তোদের তো গাছ লাগিয়ে ছিলিস না কোন সবজির বেগুন গাছ লাগিয়েছিলাম ও আমি তো সেইবার যখন গেলাম তোদের বাড়িতে দেখলাম টমেটো গাছ তাছাড়া কাঁঠাল আছে নারকেল গাছ এমনিতে রয়েছে আর বাবা তো প্রতিদিনের শাকসবজি ওই ভোরবেলা যায় ভোরবেলা গিয়ে fresh যেগুলো পায় মানে একদম সকাল বেলা যেগুলো নিয়ে বসে তখন বাবা নিয়ে আসে একটা খুব বাজে অভ্যাস বলতে পারো ওইটা আছে যে অল্প পরিমাণেই junk food খাব কিন্তু সব জায়গা থেকে একটু একটু করে test করব সমস্ত কিছু আসলে এটা তোর অভ্যাস না তোদের generation র অভ্যাস এখন বেশিরভাগই তোদের age র মানুষজনরা কি করে চেষ্টা করে ঘরের খাবারটা কম খাবো বাইরে গিযে খাবারটা বেশি খাবো কারণ বাইরের খাবারের test বেশি না বাইরের খাবারের taste ওরকম ভাবে তুই ঘরে বানিয়ে দেখ না একটুখানি চেষ্টা তো কর ঘরে বানিয়ে দেখতে মা বানিয়ে দিচ্ছে তুই খাচ্ছিস তুই নিজে চেষ্টা করে দেখ দেখবি তুইও ভালো করে বানাতে পারবি আমার বাইরের খাবার দাবার এখন ভালো লেগে গেছে আর ওইটা একেবারেই তো অভ্যাসটা change করা যাবে না ধীরে ধীরে বদলাতে হবে ধীরে ধীরে খাবার দাবারের ওপর

হ্যাঁ এর জন্য নুন চিনির জল খাবি আবার অতিরিক্ত নুন খাবিনা অতিরিক্ত নুন খাওয়াও শরীরের পক্ষে ক্ষতিকারক কেন খাস কাচা নুন নুনের স্বাদটা বেশি লাগে সবকিছুতেই আমার মা বাবা নুন ছাড়া খেয়ে নেই কিন্তু আমি তো নুন দিয়েই খাই আলাদা করে কাঁচা নুন বলে খেতে মা but মাখলে আমি তো খাবারই খেতে পারি না না ওটা কখনোই করবি না খাবার খেতে পারি না না এটা অভ্যাস মানুষ অভ্যাসের দাস সবাইকে চেষ্টা করতে হয় আমার যদি চেষ্টা করবি একদিন দুদিন কমাতে শুরু কর এখনই একদিনে তুই পারবি না আস্তে আস্তে চেষ্টা কর প্রথমে অল্প করে একটু কমাবি প্রথমে একদিন একটু কম খাবি তারপরের দিন আরেকটু কম খাবি এরকম করতে করতে চেষ্টা কর নিশ্চয়ই পারবি যখন কাঁচা নুন খাওয়াতো শরীরের পক্ষে একদমই ভালো না আমার তো জানিসই high pressure আমাকে তো ডাক্তার strictly না করে দিয়েছে একদমই যাতে কাঁচা নুন না খাই কি বলতো কখনো কখনো দেখা যায় ধর কোনো কোনো খাবার খেতে গেলে সেক্ষেত্রে একটু-আধটু কাচা নুন পাতে না নিলে পারে তখন আর খাওয়া যায় না যে কোন ধরনের সেদ্ধ খাওয়া দাওয়া কারণ এখন জানিসই আমার শরীরের জন্য আমাকে সেদ্ধ বেশি খেতে হচ্ছে তখন সেদ্ধ খাওয়া দাওয়া খেতে গেলেই পারে তখন একটু নুন পাতে নিতে হয়

তা তুমি নুন ভেজে নেবে মা তো বলে নুন ভেজে নিলে সেই নুনের কোন রকম আর কি এফেক্ট হয় না আচ্ছা আচ্ছা কাচা নুনটাকে কি এমনি করাই এতে ভেজে নেবে

কড়াইয়ে কুড়ো করে যে খাবার নুনটা সেটাকে একটু হালকা ভেজে মানে একদম পোড়া নোনা একটু তেলে নিলে তারপর যদি ওই ভাজা নুনটা খাবারে ব্যবহার করো তাহলে কোন effect পরবে না তা বলে নুন খাওয়াটা ধীরে ধীরে কমাতে হবে এটা আমার মাও বলেছে নুনে high pressure তো থাকেই সেটা ভাজা হোক বা কাঁচা হোক নুন তো আলাদাভাবে পেটে যাচ্ছে না আমি না আমার না ওরকম কোনো ব্যাপার নেই যেরকম তুই বলছিস যে তোর একটুখানিটা বেশি দরকার পড়ে আমার সেরকম কোন কিছুর দরকার পরেনা

হ্যাঁ ঐ সেদ্ধ টেদ্ধ খাবার খেতে গেলে তখন আমি একটু পাতে নুন নি otherwise আমি কোন সময়েই অত বেশি নুন খাই না ধীরে ধীরে এখন সবকিছুই পরিমান মতো জানিস তো খাবার সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রান্নাবান্না করা ধুয়ে সুন্দর করে পরিষ্কার জলে হ্যাঁ পরিমাণ মত খাওয়া অতিরিক্ত খাবি না খুব কমও খাবিনা তুই যেরকম তোর যেরকম প্রচন্ড low pressure এই low pressure এর জন্য তোর যে রকম protein জাতীয় যে ধরনের খাবার দাবার গুলো ডিম বল দুধ বল এগুলো একটু বেশি করার চেষ্টা করবি যখনই তুই অন্তত এগুলো একটু বেশি খাবি দেখবি তোর শরীর ঠিক থাকবে তোর শরীর যদি খারাপ হয় তোর নিজেরও চলাফেরার কষ্ট হয় এখন তুই চেষ্টা করবি একটু একটু করে খাবারের পরিমাণ বাড়াতে ঘরের খাবারই খাবি কিন্তু একটু একটু করে বাড়াতে চেষ্টা করবি

কিন্তু শরীরে ততটা পরিমাণে ক্ষতি করে দেয় একবারে তো হবে না ধীরে ধীরে চেষ্টা করব চেষ্টা করছি এখন এত দিনের অভ্যাসটা change পাল্টাতে একটুখানি সমস্যা হবে ধীরে ধীরে আবার আজকে থেকে start করে তোমার কথা অনুযায়ী দেখি যদি খাবার দাবারগুলো control করতে পারি আর ice cream কেমন খাচ্ছিস এই গরমে তো ice cream খুব খাওয়া হচ্ছে এবার সেটাও শরীরের জন্য বেশি ভালো না গলা ব্যথা জ্বর এখন তুই ভাবছিস দিদি তোকে বারবার একই কথা বলে যাচ্ছে যাই তুই খাবার কথা বলছিস দিদি বলছে এটা খাস না ওটা খাস না সেটার জন্য না দেখ শরীর ঠিক থাকলে সবকিছু ঠিক থাকে সেই শরীর ঠিক রাখতে গেলে আমাদেরকে খাওয়া দাওয়া টা ঠিক মতন করতে হবে ঠিকঠাক খাওয়া ঠিক সময় খাওয়া খাবারদাবার গুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এগুলো করতে পারলেই আমাদের শরীর ঠিক থাকবে আর যদি তুমি ঠিকঠাক মতন খাওয়া দাওয়া না করিস এই যে এখন আমরা দুজন কত সুন্দর গল্প করছি সেই গল্প করতে গেলে হয় তুই শুনবি আমার শরীর খারাপ না হলে আমি শুনবো তোর শরীর খারাপ

হ্যাঁ শরীরের সেই জোরটাই থাকবে না তাই জন্য ঠিকঠাক খাবার দাবার করিস চেষ্টা করবি যতটা খাবার চেষ্টা করবি যেন হেলদি খাবার খেতে পারিস ভালো খাবার খেতে পারিস

পরে ফোন করিস কিন্তু

ঠিকঠাক মতন খাবার দাবার করবি হ্যাঁ তুমিও সাবধানে থেকো রাখছি আচ্ছা ঠিক আছে আবার পরে কথা হবে হ্যাঁ পরে কথা হবে hello Arbi Arbi কেমন আছিস? এই তো Arbi তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি. কি করিস? এই তো তেমন কিছু না বসে. তুই কি করিস? এই same. আমিও বসেই আছি. বাসায় সবাই কেমন আছে? হ্যাঁ. সবাই ভালো আছি. তোর বাসার সবাই কেমন আছে? হ্যাঁ ভালো আছে. এখনকার চাকরির অবস্থা নিয়ে তোর কি ধারণা? এখনকার চাকরির ব্যবস্থা তো খুবই খারাপ. কারণ এখন শিক্ষার হার অনেক বেশি কিন্তু শিক্ষার য~ হচ্ছে হার বেশি অনুযায়ী সের~ তেমন কোনো চাকরি পাওয়া যাচ্ছে না. হ্যাঁ এখন তো অনেক মানে শিক্ষিত অনেক বেকার বসে আছে চাকরিই পাওয়া যাচ্ছে না এরকম. মানে চাকরির কর্মসংস্থানের কোন উপায় নাই কিন্তু হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা নেওয়া অনেক মানে নিম্ন হয়ে গেছে এখন তার~তারপরে হচ্ছে যে এখন হচ্ছে যে অনেকেই honours master's complete করেও চাকরি পাচ্ছে না. চাকরি বেকার. তারপরে মেয়েদের ক্ষেত্রে সে যেমন হচ্ছে যে কিছুদিন আগেও তো শিখ্খ~ শিক্ষক নিয়োগ মানে primary school এ শিক্ষিকা নিযোগএর তো মেয়েদেরই অনেক সুযোগ দিচ্ছিল কিন্তু অনেক ছেলেদের ক্ষেত্রে তো অনেক সুযোগটা কম দিইসিল অনেক ছেলেরাই শিখে~ মানে বেকার. master's pass করার পরেও কোন চাকরি পাচ্ছে না. আবার এমনিতেও অনেক মানে চাকরির এখন সমস্যা হচ্ছে সবাই সবাই পড়াশোনার মান কমার কারণে তো সবাই honours মাস্টার complete করতেছে কিন্তু চাকরি পাচ্ছে না. হ্যাঁ এখন ছেলেদের অনুযায়ী মেয়েদের চাকরির ব্যবস্থা অনেক ভালো, কারণ সরকার মেয়েদের অনেক সুযোগ দিয়েছে. হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে আবার অনেকটা সুযোগ দিয়েছে ছে~ যেই হচ্ছে যে কি~ মেয়েরা অনেকেই চাকরি মানে অনেক ক্ষেত্রে চাকরি পাচ্ছে বা অনেক ক্ষেত্রে যে percentage বানাইতেছে যেমন হচ্ছে এবার তো সাঁইত্রিশ হাজার মনে হয় উম উম উম উম মেয়ে ছিল তার মধ্যে বেশির ভাগই ছিল হচ্ছে মেয়ে আর সুধু পাঁচ হাজার সম্ভবত ছেলে কোটা পাঁচ হাজার বাকি টা ছে~ মেয়ে. হ্যাঁ. এখন শিক্ষার তেমন কোনো গুরুত্বই নাই. হম বেশিরভাগ ই সবাই